হ্যাঁ ঠিক আছে আপনি আর confused করবেন না। so উম হ্যাঁ আপনি কি আপনাকে ওটাকে apply এ claim করতে হবে। সেটা কীভাবে? agent এর কোনো ভ্যা~ মানে ভূমিকা নেই এখানে, উনি করে দিয়েছিলেন, উনি জীবিত নেই অ্যাঁ তো আপনাকে direct চেষ্টা করতে হবে। আপনি অন্য agent ধরেও করাতে পারেন, আবার নিজে এসেও করতে পারেন। আপনি কি নিজে করতে চাইছেন না agent through? কোনটা বেশি তাড়াতাড়ি হবে? অ্যাঁ দুটোই হবে, আপনি agent দিয়েও করাতে পারেন, নিজের agent নিলে হয়তো আপনাকে charge দিতে হতে পারে, সে যদি নেয়। সেটা কি আমাকে বাইরে আবার খুঁজতে হবে নাকি আপনারাই provide করবেন? provide করার মতো কোনো ব্যাপার নেই মানে আমি এখান থেকে আপনাকে agent এর কথা কীকরে বলব? সেটা আপনাকে কথা বলে দেখতে হবে, আমি কীকরে provide করব আপনাকে! কোনো agent আপনার জানা-শোনা আছে কিনা। otherwise আপনি নিজেও করে নিতে পারেন। আপনাদের branch এর through থাকেনা অনেক গুলো branch, যেমন আমাদের যা। সেইটার list তো আমার কাছে থাকতে পারেনা।

আপনি, আপনার চেনা-জানা পাড়াই কেও থাকলে আপনি করতে পারেন, হাজার হাজার লোক করে, otherwise আপনাকে নিজেকে করতে হবে। তো আমায়, যদি আমি নিজে করতে চাই তো কীভাবে করব? অ্যাঁ সেরম কঠিন কিছু না, অ্যাঁ আপনি কি যা~ by the way যার নামে claim করবেন মানে সেটা কি আপনার বা~ বাবা কারোর নাম যে উনি মারা গেছেন something বা আপনি নাকি আপনার নামে? বাবার নামেই। উনি কি জীবিত?

আচ্ছা, অ্যাঁ because আপনি আমাদের এখানে phone করেছেন তাই আমি জিজ্ঞাস করলাম যে রামপুরেই মোটামুটি লোকজন phone করে উত্তরপাড়া বা শ্রীরামপুরের মধ্যে হলে। কিন্তু আপনাকে আসতে হবে শ্রীরামপুর branch এ।

অ্যাঁ কারণ আমাদের এখানে head office টা এখানেই রয়েছে, তবে এখান থেকে form নিয়ে যেতে হবে।

উম within fifteen days। form টার সঙ্গে আপনার এমনিতে কোনো অ্যাঁ ওখানে অনেক সময় ভুল বলে দেয়, কিছু আপনি সঠিক লোক কে জিজ্ঞেস করবেন, কোনো officer কে সঙ্গে কথা বলবেন। এমনি অন্য কোনো লোকের সঙ্গে কথা বলবেন না, প্রচুর সা~ অ্যাঁ বাইরে লোক থাকে, agents

সেটা হচ্ছে যে মানে ওরা অনেক সময় কী, i mean একটু বলাটা ভুল হল, i mean অ্যাঁ বাইরে অনেক লোক এমন ঘোড়া ঘোরা ক~ ঘোরা-ফেরা করে যারা হয়তো আপনাকে বলবে আপনার affidavit করে দেবে এবং প্রচুর একটা অ্যাঁ cost নেবে hi-fi। তো অত টাকা কিন্তু লাগেনা ঠিক আছে, উম এই ধরুন পাঁচশো টাকা নিয়ে নিলো বা ওমুক টাকা নিয়ে নিলো, এমন কিন্তু লাগেনা। so এটা আপনি ওখানে না গিয়ে আমাদের কাছেই court, এমনিতো আমি জানি এমন টাও নয় যে ওখান থেকে করালে ওরা extra টাকা নেবে, অ্যাঁ পাঁচশো, হাজার টাকা নিয়ে নেবে, বাইরে থেকে আপনার থেকে আপনার থেকে প্রচুর cost নেবে না তা না। এই cost টা আপনার অ্যাঁ কোনো উকিল কে দিয়ে করালেও অনেক সময় সে যদি অ্যাঁ জানা-শোনা না হয় এবং ভালো না হয় তো অনেক সময় নিতে পারে। তো আপনাকে আমি বল~ suggest করব as আপনি কোনো অ্যাই sorry i mean বলতে চাইছি আপনি বাড়িটা কোথায়? উত্তরপাড়া কোননগর কী একটা বললেন!

ও আচ্ছা, তো অ্যাঁ যেহেতু আপনি শ্রীরামপুর আসছেনই, আপনি court তো কাছেই আছে, আপনি court থেকে affidavit টা নিজেরাই করে নিতে পারেন, ঠিক আছে। তো ওখানে একটা

affidavit লাগবে না যদি কোনো ইয়ে agent বলে affidavit করিয়ে দেবে।

আই i mean to say যে ওনাদের থেকে আপনি বলে দেবেন লাগবে না। because অ্যাঁ আপনি যদি নিতে চান আপনাকে ও~ ওখানে একটা বাজে cost provide করতে হতেপারে। বুঝতেই পারছেন নিজে না কাজ করলে via through একে দিয়ে, তাকে দিয়ে করলে cost টা প্রচুর বেশি হয়ে যায়। তো ওরা তো নিজেরা পারবেনা, ওরাও কোনো উকিলকে দিয়ে এইভাবে করাবে কারণ বার বার তো যাওয়া সম্ভব না।

so সেই জন্যেই বললাম যে আপনি নিজে গিয়ে করে আনতে পারেন, সেটা আপনার পক্ষে best হবে। এটা just অ্যাঁ আমাদের policy এর মধ্যে বা আপনাকে বলার জন্য বলা নয়, আমি just অ্যাঁ just অ্যাঁ help এর জন্য বলে দিলাম আপনাকে। মানে নয় যে এটা আলা~ ব্যাক্তিগত ভাবে আপনাকে সাহায্য করলাম, আর কিছুই নয়। এটা আমার বলার কথাও নয় আপনাকে, just বললাম experience থেকে। so আপনি যেটা করতে পারেন ওখান থেকে নিয়ে নিতে পারেন, আপনাকে বয়ান টাই লেখা থাকবে এই যে আপনার এরকম অ্যাঁ পয়সাটা অ্যাঁ মা~ ইয়ে~ পয়সাটা এখানে আপনার mature হয়ে গেছে, আপনি সেটা claim করতে চান, আপনি সেই জন্য আপনার নাম, আপনি যে original, আপনি যে authenticity আপনার সেটা থাকবে বয়ানে। that's it, এটুকুই লাগবে, আর main কয়েকটা জিনিস লাগবে সেটা আপনার form এর মধ্যে সেটা হচ্ছে একজন agent এর, আপনার জানা শোনা কোনো agent আছে কিনা আপনাকে খুঁজতে হবে। agent এর stamp আর signature লাগবে। ঠিক আছে? আর অ্যাঁ এইটা লাগবে এবং আপনার আর যেটা লাগবে সেটা হচ্ছে আরও কিছু কিছু জিনিস লাগবে ওখানে আপনি দেখে নেবেন, উম ক~ আর কয়েকটা documents লাগবে, documents টার মধ্যে একটা হচ্ছে আপনার

কতটা শুনেছেন বলুন তারপর থেকে বলব, অত সময় তো নেই পুরটা বলার। না না আপনার আওয়াজটা পুরোটাই কেটে কেটে আসছে, এই original documents পর্যন্ত আপনি যেটা বললেন এই।

বলতে আপনার policy bond টা কি রয়েছে original? না হারিয়ে ফেলেছেন ?

ঠিক আছে, অ্যাঁ তাহলে আপনার তো অত বেশিকিছু লিখতে হবেনা affidavit এ, রয়ে গেলো, আপনি policy bond টা রাখবেন, অ্যাঁ নিজের একটা aadhar card রাখবেন ID proof হিসেবে, দু copy photo আনবেন এবং বাকি যা form এর মধ্যে photo paste করতে হবে করবেন, signature করবেন, একজন agent এর সঙ্গে কথা বলবেন অ্যাঁ তার একটা stamp লাগবে, আর একজন gazetted officer এর stamp লাগবে। okay! পুরো কেটে আসছে, কেটে কেটে আসছে। just a minute, এবার কাটছে?

এবার? এবার ঠিক আছে। আপনি একজন gazetted officer এর স~ স~ stamp and signature লাগতে পারে, লাগবে আরকি লাগতে পারে নয়, gazetted officer

আপনার একজন gazetted officer এর stamp and signature লাগবে এবং একজন agent এর stamp and signature লাগবে, সঙ্গে আপনার ID proof, aadhar voter অ্যাঁ PAN তিনটেই সঙ্গে রাখবেন, তবে mainly লাগবে হচ্ছে aadhar card টা। just আমি ওটা carry

hello! বোধ হয় network এর জন্য আপনাদের office টা পালটাতে হবে এবার।

hello! এখনও কাটছে। আমিতো শুধু hello বলছি, কাটছে মানে কী! কী কাটছে?

আমিতো কথা বলছিলামই না, আপনি বলে যাচ্ছেন voice কাটছে।

ঠিক আছে আপনি কথা তো বুঝতে পারছেন? robotic ভাবে আসছে madam।

যদি আমি আপনার এই কথার মাধ্যমে যদি ভুল-ভাল বুঝে যায় তখন তো আমার loss হবে না ma'am। কথার voice modulation কেমন আসছে সেটাতো important নয়, আপনি কথাটা পরিষ্কার বুঝতে পারছেন সেটাই important, voice modulation তো matter করছে না। আমার বোঝার প্রতি ma'am matter করছে না, যদি অনেক কথা

আপনি তো রেগে যাচ্ছেন madam। না আপনি ওইরম অবাস্তব কথাবার্তা বলছেন, আমাদেরও তো প্রচুর responsibilities রয়েছে, নিজেদের কাজকর্ম রয়েছে আপনি সেটাকে কা~, একেতো আমি আপনাকে অ~ মানে আমা~ আজকে আমার phone টা আপনার ধরাই উচিত না because আজকে Sunday, আপনি জানেন বোধ হয় আজকে holiday। তাও আমি আপনার সাথে cooperation করছি, তার সত্বেও আপনি অ্যাঁ আমি জানিনা

Sunday আপনাকে phone করলাম office এ, আপনি office এই বসেছিলেন ma'am । Sunday office এ কীকরে phone করেছেন? Sunday office ও বন্ধ থাকে আপনার বোধ হয় জানা উচিত।

অ্যাঁ এটা আপনি নিশ্চয় জানেন যে এটা mobile number, so এটা আমরা carry করি। office এর phone call নাম~ উম office এর যে calling number সেটা যে আপনি সরাস~ অ weekdays ছাড়া off days এ phone করতে পারেন এমনটা বোধ হয় লেখা নেই কোথাও। আপনার আর কিছু জানার দরকার নেই আমার মনে হয়, আপনি branch এ এসে কথা বলবেন বা আপনার সঙ্গে আমার সহযোগিতা করাটাই ভুল হয়েছে, আপনি পরের দিন আমাকে phone করবেন। না না না ma'am আপনি বুঝলেন ভুল, আপনি রেগে যাচ্ছেন খামোখা। আর কোন~ ভবিষ্যতে কোনোদিন Sunday phone করবেন না, কারণ প্রত্যেকেরই একটা personal life and privacy and রয়েছে। হ্যাঁ ma'am বুঝতে পারছি আপনি রে~ off days আমাদের ছুটি পাওয়া উচিত, আপনাদের সহযোগিতা করা উচিত নয়। আর আপনাদেরও সেটা বোঝা উচিত, আপনি আপনার ছুটির দিনে আপনি ভাবলেন যে না আমি একটু খবরটা নিয়ে নি, তা তো হতে পারে না না। আপনাকে থালে দৌড়া-দৌড়ী করতে হবে, আপনাকে শ্রীরামপুর আসতে হবে, আসে আপনি যা~ খোঁজ নিন। উত্তরপাড়া যান, নিয়ে খোঁজ নিন।

ছুটির দিনে খবর নেওয়ার পর বাকি দিন গুলোই তো খোঁজ খবর নেব না ma'am! না ছুটির দিনে আপনাকে পরিসেবা দেওয়া তো আমার দায়িত্ব নয়। ma'am phone তুলে নিয়েছেন যখন তো বলেই দিন বাকিটা।

যারা এরকম ভাবে কাজ করেন। এবং আপনাদের against এ complain lodge করা উচিত।

না next time থেকে আপনি Sunday কাওকে call করবেন না। আপনার বোঝা উচিত, যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। very sorry ma'am। আপনাকে আমি বলে দিয়েছি already কী কী documents লাগবে, otherwise আপনি form টা নেবেন, form টার মধ্যে সমস্ত কিছু লেখা থাকবে। এবং আপনার mature করে গেলে আপনার বাড়িতে একমাস বাদে চিঠিও যাবে। আশাকরি আপনার doubts সব clear করতে পেরেছি। হ্যাঁ ma'am। বুঝে গেছি।

আচ্ছা ma'am, এবার মুখোমুখি দেখা হবে ma'am

দেখাটা আপনার আমার সঙ্গে হবে না, দেখাটা অন্য কারোর সঙ্গে হবে আপনি সেখানে করে দেবেন কারণ এইগুলোর দায়িত্ব তো আমার নয়।

আমার আপনাকে যেটুকু দায়িত্ব ছিল আমি করে দিয়েছি, বাকিটা আপনাকে সেখানকার কাছে যেতে হবে। রাখলাম ।

hello শিবনাথ. হ্যাঁ বলো. কী খবর তোমার? এইতো খবর ভালোই. তোমার খবর সব ভালো তো? হ্যাঁ খবর আমারও সব ভালো. তোমার দেখাই পাচ্ছিনা এখন. আর দেখা কি করে পাবে বল বাড়িতেই থাকছি. দিয়ে, তোমার বাড়ির সব ভালো আছে, মা, বাবা? হ্যাঁ আছে ভালো আছে. তোমার সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতেও সব ভালো আছে. তা আসো একদিন বেড়াতে আমার বাড়ি. যাব, এখন তো যাওয়া হবে না, কয়দিন পর যাব. হম ঠিক আছে তাহলে সময় করে একদিন কাকু কাকিমা কে নিয়ে এসো বেড়াতে আমাদের বাড়ি এদিক দিয়ে বেড়িয়ে যাবে. এখন খেলা চলছে তো আমাদের এদিকে, cricket খেলা, তাই যাওয়া যাবেনা. ওহ, ওহ tournament, cricket tournament যেটা ওই মানে ছাড়া হয় আর কি এক দুদিন বা তিন চার দিনের জন্য যে tournament গুলো ওগুলোই তোমরা মানে খেলাচ্ছো নাকি team দিয়ে?

ওহ তোমরা খেলতে যাচ্ছ?

এ কেমন তারা ভাল রকম করেছে মানে arrangement? হ্যাঁ সব arrangement ঠিকই আছে. তা কি day তে হচ্ছে না night এ হচ্ছে খেলাটা? খেলা day তেই হচ্ছে. day তেই হচ্ছে. তুম~ তা তুমি খেলছো সেই তোমাদের team এর সাথে যে team টাতে মানে তোমাদের গ্রামে যে team টা খেলছে তার সাথে? না আমি তো খেলতে যাই, যাচ্ছি না দেখতে যাই খেলাতে এখন যাই না মানে পায়ে একটু লেগে গেছে তাই.

ওই খেলতে খেলতেই cricket খেলতে খেলতে পরেগেছিলাম. ওহ, মানে cricket হ্যাঁ সাবধানে থাকো মানে বুঝতে পারেনি তাই নাকি? হ্যাঁ পা মচকে গেছিল.

মোটামুটি দশ বারো দিন ধরে চলছে এখনো মোটামুটি. এখনো দশ বারো দিন মতো হবে মনে হয়, এক মাসের পুরো খেলা ছিল. তাহলে তো অনেকটা বড় match বলতে গেলে, খুব তো সুন্দর লাগলো দেখতে খেলাটা. হ্যাঁ অনেক মানে অনেক team আছে তো, মোটামুটি কুড়ি বাইশটা team আছে. তাহলে তো খুব সুন্দর ভাবে খেলাটা পরিচালনা করছে বলতে হবে ও~ ওই যেসব committee গুলো আছে তারা. হ্যাঁ অনেক বড় মানে মাঠও অনেক বড়, অনেক লোক দর্শকও হয়. ওহ, তা কি fee মানে কোন এ~ ওই entry fee ছাড়াই খেলাচ্ছে না entry fee নিচ্ছে মানে খেলাতে ঢোকার জন্য? না, খেলা ঢোকার সময় হাজার করে নিয়েছিল সবারই এক হাজার করে এক হাজার করে মানে প্রত্যেকটা team পিছু এক হাজার টাকা করে নিয়েছিল entry fee তাই তো?

হম, তা খেলার prize সম্পর্কে কিছু জানো, মানে কিরকম কি prize পাবে যারা first হবে, যারা runners হবে, man of the match, man of the series সেরম কিছু জানো? না first prize জানি, ওগুলো সব আমি জানিনা.

ওহ, মানে পনেরো হাজার দিয়ে যে দল জিতবে আর একটা cup দেবে তাই তো?

হম, তো সেটা হতে আর কতদিন বাকি মানে final খেলাটা কত দিনের মানে কতদিন পর হবে বলে তুমি মানে বুঝতে পারছ আর কি ওখানে তো খেলা দেখতে যাচ্ছ প্রত্যেকদিন. হ্যাঁ, প্রত্যেকদিনই যাচ্ছি এখন.

তোমার এখনও দশ বারো দিন ধরো শেষ হতে. ওহ, মানে দশ বারো দিন মানে minimum তোমার দশ বারো দিন তুমি বলছো শেষ হতে মানে ওই দশ দিন পর হয়তো final খেলাটা হবে, তাইতো? হ্যাঁ. দিয়ে final খেলা, final খেলা দেখতে যাবে তো ওখানে তাহলে? হ্যাঁ final খেলা তো দেখতে যাবোই. তাইতো, খুব সুন্দর হবে খেলাটা যখন তুমি বলছো এত দিনের খেলা, একমাস যাবত ধরে খেলাটা চলছে তালে হ্যাঁ final খেলাটা মনে হয় খুব সুন্দরই হবে. হ্যাঁ, দিনে দুবার করে খেলা হচ্ছে, একবার দিনে, একবার বিকেলে. সকালে একবার বিকেলে একবার. হম, তাহলে তো খুব ভালোই কাটছে তোমার.

সেটাই, সেটাই.

যেদিন আমাদের team খেলে সেদিন সকালে যেতে হয়. ও তাই. আর তোমার আজ, তুমি যেটা বলছো আর কি তোমাদের ওখানে যে এত বড় করে মানে তোমাদের পাশের গ্রামেই খেলা হচ্ছে তোমরা team ধরে খেলতে যাচ্ছ, খুব ভালো লাগলো কিন্তু আমাদের গ্রামেও হয় বুঝলে তবে এত একটু মানে এতটা বড় করে হয় না. আমাদের ছোট্ট করে এক দিনের হয়তো হয়. একদিনের tournament সেখানেই দশ বারো টা team থাকে. সেদিনই খেলিয়ে সবকিছু prize দিয়ে দেওয়া হয়. মানে আমাদের ওখানে আমাদের গ্রামে হয় এক দু দিনের কিন্তু ওটা পাশের গ্রামে হচ্ছে, ওরা করছে বড় করে. ও, তাই.

আর TV ? আর এখন তো খেলা চলছে হয়তো দেখছো ভারত versus New Zealand যে খেলা গুলো হচ্ছে TV তে সব তো দেখতেই পাচ্ছ. হ্যাঁ দেখতেই পাচ্ছি এখন. হম, এইতো কিছুদিন আগে ভারতের সাথে New Zealand এর series হলো, ভারত জিতল, দেখলে হয়তো খেলা গুলো খুব সুন্দর performance করছে ভারতের team এ যে সমস্ত মানে খেলোয়াড়রা আছে খুব সুন্দর সুন্দর batting করছে, bowling গুলোউ খুব ভালো ভালো করে খাটছে ওই জন্য ভারত তাইতো জিততে পেরেছে series টা.

হম, দেখলে Rohit Sharma দুজনে মিলেই পরপর দুটো century করলো. খুব সুন্দর খেলছে তারা বলতে গেলে.